কথা হয়েছে আর

পিন্টুদের তো এই খামারটা নয়

যখন পুরো জায়গাটা ভাগ হবে আমাদেরকে বাঁশ টব যখন পুরো ভাগ হবে তখন এই আহ

সুপ্রিয়দের বাড়ি সুপ্রিয়দের বাড়ির পরে যে উম একটুখানি মাঠ মত আছে বাগান মত হয়ে গেছে

ওই~ ওইটা তারপরে এদিকে মিলিদের বাড়ি এই এইটা পুরোটা ভাগ হবে ওইতো একবার তো মাপ টাপ করে আর ভাগ হোল না

আর এবারে ওই ওদের সাথে ঝামেলা হচ্ছে মাঝে মাঝে ওই জন্য শুধু আমাদের টুকুনি ভাগ করবে এখন প্রায়শ ঝামেলা হচ্ছে লাভ ওনাদের সাথে মানে এই কাকার রান্নাঘরটা হওয়া থেকে

কেন কাকার রান্নাঘর হয়েছে তো ওদের রাস্তা বন্ধ হবে কেন আর ওরা হ্যাঁ ওদের একটা অসুবিধা হয়েছে ওরা এই রান্নাঘরের দিকটায় বা bathroom এর দিকটায় এদিকটায় ওরা আসতে পারবে না এইটা বন্ধ হয়েছে আর ওরা তো আমাদের ওই ওই দাদুর দাওয়াটা দিয়ে তো নামছে ওরা তো ওদিক দিয়েও মাঝে মাঝে যাওয়া আসা করছে তো ওই আমিনদের ডেকেছে তিনজনের মধ্যে বখরা হবে তাইতো হ্যাঁ তিনটে বখরা কি জানিনা তবে দুটো হবে তিনটে তো করতেই হবে তাহলে তো আর তোর কা তোর কাকা কি মানে তোদের ওরকম ভাবে accurate থাক~ থাকবে না তার আগে আবার

করলে একেবারে কাকা কাকার রান্নাঘরটা করলো উম করতে উঠোনটা বন্ধ হয়ে গেল এবার তারপরে সবে তখন হয়েছে আর প্লাস্টার ফ্ল্যাস্টারও তখন হয় নি সবে হয়েছে আর তার কিছুদিনের মধ্যেই আহ হাশু কাকারা ওখানে bathroom করবে বলে bath হয়েছে ওইটা নিয়ে ঝামেলা হয়েছিল তারপরে ওরা বলেছে যে ওই দাদুর ঘরটা ভেঙ্গে ওদেরকে দিয়ে দিতে হবে আর এদিকটা আমরা আমরা নিয়ে নেব মানে ধারে তিনটে ভাইয়ের পুরো সোজা জায়গাটা থাকতো না হলে ওদেরটা কেমন আছে জানি না আমরা আমাদের এই বাড়িটা এইখানটায় আছে তারপরে ওইখানটায় করে আমাদের কোনটাতে দাদুর ঘরটা আছে এবার আমাদের বাড়ির সামনে ওদের উম রান্নাঘরটা আছে এরকম হয়ে আছে এখানে ওদের একটা side এরকম লম্বায় ছেড়ে দিত হ্যাঁ মানে কোন মানে এইটা পুরো তোমার কাকার যে রান্নাঘরটা করেছে তোমার কাকার যে রান্নাঘরটা মানে এ~ এরা পুরো তিনটে বাড়ি এরকম লম্বা লম্বা হবে হুঁ ওইরকম করে দেবে বলছে আহ দাদুর ঘরটা যদি ওরা নিয়ে নেয় তাহলে ওই লম্বাটা ওদের হয়ে যাবে কাকার সামনেটা কাকা নিয়ে নেবে আমাদের সামনেটা আমরা নিয়ে নেব প্রথমে দুটো ভাগ করবে খামারের যতটা যার জায়গা

মোটামুটি আমিন আমিন আসবে আমিন এসে আহ এখানে দুটো বখরা করবে দুটো বখরা থেকে এবারে তারপরে আমাদের আহ যেটুকু আছে ওইটা নিয়ে আবার কাকার হবে আর আমাদের হবে হুঁ ওদেরটা অন্য ব্যাপার আর যখন ওই গরমে গরমে কাজটা মিটিয়ে নেওয়াই better

টাকা দিচ্ছিল ওই ঘর পাশ হলে তখন করে নেবে তখন টাকাটাও পেয়ে যাবে দাদুর এদিকে একটা ঘর করে দেবে মানে ওইযে ওর উঠোনটাতে হ্যাঁ লাবণ্যদের যেখানটা রান্নাঘর আছে

ওইখানটা করে দেবে আর বাপ বলছিল যে আমাদের এই ঘরের পাশে এই দিকটা করে দিতে মানে তোমাদের রান্নাঘরের ওই দিকটায়

আর কাকা বলছে ওইখানটায় করতে আর যদি ওখানটায় করে তাহলে কাকারাও দেখতে পারবে আর আমরাও দেখতে পারবো আর আমাদের ওই side টায় করলে শুধু আমাদের এই দিকটায় হচ্ছে

ও মাঝখানটায় করলে তো আরই ভালো হুঁ ওই জন্য বলছে ওখানটাতে করবে আর গরমে গরমে কাজ মিটিয়ে নেওয়াই better যে সনুকে সনুর বাবারটা দিয়ে দেওয়া উচিত তোমার তোমাদের বাবাকে দেওয়া উচিত কারণ সনু অন্যরকম ছেলে ঠিক আছে যতই হচ্ছে ভালোবাসুক তোমাদের আহ কিন্তু ও ওর নিজেরটা দেখে ওর স্বার্থ ছাড়া একপা চলে না ঠিক আছে এই খামার নিয়ে কিন্তু কালিমের চাঁদা নিয়ে আহ সনু রসো যখন সনুকে বলছে যে তোর দাদা এরকম একশো টাকা না দেড়শো টাকা চাঁদা দিয়েছে বলছে এরকম পাড়া~ পাড়ার মধ্যে অনুষ্ঠান তো এরা যদি এরকম চাঁদা দেয় তা সনু তখন বলছে আরে যা সনুকে যখন সনু আমাদের ছেলে কিছু বাড়িয়ে দে এবার সনু তখন বলছে তাহলে আমার income টা দেখ আমার আমার দাদার income টা দেখ, তুই আমার দাদাকে জোর কর ও আরো উস্কে দিচ্ছে আমার দাদার থেকে আরো বেশি করে নে ও কি রকম ছেলে আমাদেরটা case আর এটাতো নিজের কানে শোনা

আগে ওইদিকে গেলাম মনে করালে তখন, তখন বলিনি কথাটা গেটে ফেটে ছিল বলে আমরা করছিলাম বলে সে একশো টাকা চাঁদা দিক আর দেড়শো টাকা দিক মোচা ও ও আমাকে বলছে তোর বা তোর বাড়ির সামনে অনুষ্ঠান তুই আরো একশো টাকা আমি বললাম দুর্গা পুজোতেও যা দেয় এক কালী পুজোতেও একই দেয় সেটা নিয়ে কোন ব্যাপার না

এতক্ষন বুঝতে পারিসনি কি বললি মানে কে একই রকম চাঁদা দেয় সেটা বুঝতে পারিনি বাকিটা বুঝতে পেরেছি না একই রকম চাঁদা বলতে আমার বাপ দুর্গা পুজোতেও যেরকম চাঁদা দেয় এই রক্ষা কালী পুজোতেও একই চাঁদা দেয় একশো টাকা করে তো~ তোমার বাপের case টা তোমার কাকার case টা যেটা বললাম বুঝতে পারোনি না ওটা বুঝতে পেরেছি

বারংবার ঝামেলাও হয়েছিল আর তারপরে ওই আহ মেয়েটা হওয়া থেকে ওইযে hospital এ ভর্তি ছিল তখন কথা টথা হতো না সেই থেকে এখানে অনেকদিন খেয়েছে মানে ভালো কথা টথা হতো তারপরে আবার কিছুদিন বন্ধ ছিল আবার এই hospital ভর্তি হোল এ~ এই থেকে আবার একটু আমাদের কথায় থাকছে এমনি শরীরটা খারাপ হলে একটু মানে মা আবার বাচ্চাদের ব্যাপারটা একটু জানবে দুটো সবে মানুষ করেছে সবেই

এজন্য আবার কথা বলছিল হুঁ ওটাই বলছি তো ওই জন্য এখন মেয়েটা যতদিন না বড় হচ্ছে মানে মোটামুটি পাঁচ ছয় বছর হচ্ছে ততদিন একটু তেলিয়ে চলবে তোমাদের সাথে তারপর যেই কি সেই

হুঁ বাচ্চারা কাঁদবে আমার মা ছানাটার কাছে যাবেই তো ওটাই হচ্ছে কথা এবার মেয়েটা যতদিন না বড় হচ্ছে ততদিন এটা তোমার তোমার কাকিমা তোমাদেরকে একটু তেলিয়ে চলবে এ করবে

কিন্তু কাকিমা কাকিমা ওরকম করে না কাকা একটু করে কাকিমা একদম খুব দরকার পড়ল তখন ওই একটা কথা বললো যে একটু কি করছো একটু নে~ নাও~ নাওনা একে ওটাই তো বলছি দরকারে এখন মানে এখন সব~ সবাই বলবে তারপরে মেয়েটা একটু বড় হয়ে যাক না তখন তখন বলবে মেয়ে ওর কাছে যাবি না মিশতে বেশি কথা বলবি না তখন আবার বলবে কে করতে বলেছিল কে দেখতে বলেছিল হ্যাঁ কারণ এই সবগুলো জিনিসে ভুক্তভোগী ঈশানীকে ঈশানী ছোট থেকে আমাদের কাছে ধরতে গেলে মানুষ আমাদের কাছে মানুষ আমাদের কাছে ওর মা কতক্ষন থাকতো ওকে খাওয়ানো থেকে ঘুম পড়ানো থেকে আমার মা last এ যখন আরেকটু একটু বড় হয়ে গেল মানে কি নিয়ে একটু ক~ কথা কাটাকাটি হয়েছিল তাতেই ঈশানীর মা ওকে বারণ করেছিল যে তুই যা আহ যাবি না ওদের বাড়ি এই কথা বলেছিল কিন্তু বাচ্চাদের কানে এগুলো এরকম এগুলো বলতে নেই বাচ্চাদের এগুলো শেখাতে নেই সে বড় হয়ে ঝামেলা বাচ্চারা যাবেই বাচ্চাদের কোন বাচ্চাদের কোন দিন শেখাতে নেই না অন্যদের সাথেও তো আমাদের একই case ওই যে ওগুলো ওগুলো হচ্ছে ওগুলো নিজেদের ভুল সে বাচ্চা মানুষ সে~ সে কি বোঝে অরণ্যও তো আগে বেশিরভাগ এখানেই থাকতো তারপরে এখন বড় হয়ে এখন আর আসেই না দেখেই না এই দিকে ওর মা আসতে বারণ করেছে আর তাও অনেকদিন শুবাঙ্গী, শুভশ্রী এলে আসতো এখন একদম আসে না অরণ্য হয়তো খুব কম উম যতদিন আসে তার মধ্যে হয়ত দুই একবার এল আর লাবণ্য একদম আর আসেই না তাই জন্য বলছি যে বা~ বাচ্চাদের কানে কখনো বিষ ঢোকাতে নেই আর আগে যখন অরণ্য হোল তখন ওর মা মামার বাড়িতে ছিল লাবণ্য এখানেই ছিল

আমার বাপ এখন কোন খাবার টাবার কিছু আনলে আগে বলবে অরণ্যকে দিতে হ্যাঁ ঈশানী এদিকে যাই হোক মানে এখন পর্যন্ত যদি আমার মা কোন ওর মায়ের কাছে কোন খারাপ কথা বলে আমার~ আমার নামে ঈশানী~ ঈশানী বলবে আমার কাকাই ভালো আমার কাকাই যাই করুক আমার কাকাই ভালো তো পাঁচ দিন আগে পর্যন্ত আগ পর্যন্ত আমাদের মেয়ে আমার মায়ের সাথে ঝগড়া হওয়ার আগে ছানা তখন ছিল না আমার মা দাঁড়িয়ে ওর মায়ের সাথে গল্প করছে এই আমার মা কি

কোন কোন কোন কথা বলবে না আমার কাকাই ভালো আগে তো স্কুলে দিয়ে আসা থেকে নিয়ে আসা সব আমি করেছি ও পড়তো ওরে সামনে গাড়ির সামনে বসিয়ে ওরে ওরে আবার গাড়ি নিয়ে আমি দিয়ে আসতুম সকালবেলা আবার দুপুরবেলা আড়াইটার সময়

সে সময় কাকাও অনেক করেছিল সেও তো এখন পাল্টি খাচ্ছে

ঈশানী ঈশানীর জন্য কম কিছু করেছি আমি সন্দ্বীপ সন্দ্বীপ যাই ছোট বড় কথা বলুক কোন দিন কোন দিন এখনো পর্যন্ত মুখের ওপরে কোনোদিন মানে বলে কথা বলিনি লোক দাদাদেরকে কি লোক দাদাদেরকে তুই তুকারি করে কথা বলে হয় আমি আমার নিজের দাদাকে পর্যন্ত

আহ তুই ও যেরকম কথাই বলিনি তোমার কি গালাগালের কথাটা ঠিক মাথায় আসে না

তুই কি গালাগালের কথাটা ঠিক মাথায় আসে না

দিয়ে ফেলিস মাথায় আসে না বলতে হানি হানি গালাগাল দেওয়া বারণ বৃষ্টি হচ্ছে

তো আমি তো ফাঁকা জায়গায় বসে আছি কৈ আমার গায়ে তো এক ফোঁটা পড়ে না কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প পড়ছে কৈ আমার গায়ে এক ফোঁটা পড়েনি কেন কে জানে তাহলে এদিক থেকে বৃষ্টিটা শুরু হয়েছে ওদিকে যাচ্ছে দাঁড়া

তাহলে এদিক থেকে বৃষ্টি পড়াটা শুরু হয়েছে ওদিকে যাচ্ছে দাঁড়া এদিকে ঠান্ডা আবহাওয়া আসছে

উম তাহলে আমি আগের থেকে side হই

কোথায় গিয়ে দাঁড়াবো এটাই হচ্ছে main কথা হুঁ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গায়ে পড়লেও বোঝা যাচ্ছে না সেটাই হচ্ছে main কথা বৃষ্টি পড়লে ফটকরে গায়ে হাতে সমস্যা সমস্যা নাহলে এদিক জেঠার বাড়ির ওই দিকটায় চলে যায় হুঁ বৃষ্টির হালত ভালোই মোটামুটি জোরে পড়ছে এটাই করতে হবে বৃষ্টি হলে ঘরে কত জোরে আওয়াজ হয় কিন্তু বাহিরে দাওয়াটাতে বেরোলে কিন্তু অত আওয়াজ হয় না ঘরে বৃষ্টি বৃষ্টি পড়লে ওই যে টিনের চালে তো বেশি হোক যতটা জোরে না আস্তে বৃষ্টি হলেও টিনের চালে জোরে আওয়াজ হয়

ধাবার তো টিন নি~ নিচের ঘরের ব্যাপারটা আলাদা এসব টালির চালেতে জো~ জোরে বৃষ~ বৃষ্টি হয় টালির চালের থেকে টিনের আরে ওটা বলিনি আমি বলছি যে ঘরে আর ধাবাটাতে দুটটাতে একই টিনর লাগানো কিন্তু ঘরে যখন বৃষ্টি পড়ে তখন কত জোরে আওয়াজ হয় তুইও তো দেখেছিস

তোমাদের যে ছা~ ছাদের ওপরে যে টিনটা লাগানো আছে ওই টিনগুলো একটা টিনের piece এর দাম তিন হাজার টাকা এক piece এর দাম

একটার দাম তিন হাজার হুঁ ওগুলো ওগুলো ওগুলো হচ্ছে first এ~ একটা ধরণা আহ তুমি ওই তোমাদের ঘরের আহ ওই ঠাকুর ওই কোনখানটায় বলবো

তোমাদের ওই ঘরের কোন থেকে কেননা ওই যেখানটায় তুমি দাঁ~ দাঁড়িয়ে ছিলে

এর আগে আগে মানে ঠাকুর দালানের ওই তুলসী মঞ্চ~ মঞ্চটার এখানটায়

মানে দুটো সাইকেল জুড়লে যতটা লম্বা তোমাদের সাইকেল জুড়লে ততটা ঘর তুমি আর আমি একই আমি কিনব আমি যখন কাজ করতাম কিনবো বলেছিলাম কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি থাক বাড়া এসব বাড়া এরকম না হলে মনে করলে তো করতে পারতাম না আমি কিচ্ছু করিনি একটা কিচ্ছু খরচা করিনি আমি তখন কি করিনি মানে মানে প্রতি মাসে এক বস্তা করে চাল দেওয়া থেকে মুড়ি চানাচুর কেনার থেকে মানে এদিকে টুক টাক ডিম ফিম কেনা থেকে

কুড়ি মিনিট তো হয়ে গেছে কেটে করবি এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আহ আমাদের একটা বড়~ আমাদের একটা বড় গ্রাম আছে। সেই বড় গ্রামে বড় দেবি উম দেবির একটা নাম করা~ নামকরা দেবি আছে উম সেখানে বহু দূর দূর থেকে গ্রামে আসে পুজো দেখতে। আহ একটা পঞ্চমীতে পুজো হয় উম মায়ের আগের দিন গায়ে হলুদ হয়।

অনেকরকম ফলের দোকান বসে। উম তোমার মাকে পুজো দিতে হয়। ঐ আনারস বসে, আম বসে। উম তোমার অনেক cosmetic এরও জিনিস দিয়ে ব~ দোকান বসে। জিনিসপত্র দিয়ে গোটা বাজার জুড়ে মেলা হয়। অনেক খাবার দোকান বসে, আইসক্রিমের দোকান বসে। উম অনেক দূর দূর থেকে লোক আসে। বাড়িতে আহ প্রচুর কুটুম্ব আত্মীয়স্বজন আসে। সবাই মিলে সন্ধ্যেবেলায় মেলা দেখতে যাওয়া হয়। অয় তোমার উম অনেক খাওয়াদাওয়া হয়। বাসযুগল একটা ritual আছে, তারপর দিন পুজোর দিন আমাদের ওখানে না রান্না হয় না। উম মায়ের এটা নির্দেশ। উম সবাই মানে আগের দিন রান্না করে রাখে। আর পূজোর দিন সবাই মিলে সেগুলোকে উম খাওয়া হয়, মানে এই আগের দিনের রান্নাগুলোকেই খাওয়া হয়। আহ আর উম তার পরের দিন মানে পুজোর পরেরদিন, বাসপুজোর দিন রান্না হয়। অনেক রকম পদ রান্না হয়। উম তোমার আত্মীয়স্বজনরাও সবার বাড়ি বাড়ি আসে। উম খাওয়া-দাওয়া হয়, মেলা দেখা হয়, অনেক রক এক~ একটা জায়গায় শুধু দোলনা আছে, অনেক রকম ঘোরন ঘুরন চরকি আছে বাচ্চাদের উম মেলা আছে। বাচ্চাদের জন্য সবার জন্য অনেক কিছু ঘোড়া, গাড়ি উম তোমার এসবের জন্য গুন গুন চরকি আছে উম তোমার বড়দের জন্য নাগরদোলা আছে। উম তোমার এ~একটা মেলা হয় যেখানে তোমার ফিককোমালেরি উম বেলুন ফেটে যায়, বেলুন যে জিনিস দেয় খুব মজা লাগে। আহ আরেকটা আছে উম তোমার অনেক রকম উম tatoo করার লেখায় উম এরকম, বিভিন্ন রকম। মেলাটাকে ঘুরে ঘুরে দেখতে হবে। উম দেখার মতন। অনেকটা বড় মেলাটা হয়। ওই মা তোমার গ্রামের মধ্যখানে থাকেন। সেদিনকে~ উম সেদিনকে উম মা গ্রামের বাইরে একটা পুকুর আছে সেখানে স্নান করতে জান, মা নাকি ওখান থেকেই উঠেছিলেন। অনেক উম পুরনো অনেক কাহিনী আছে যেখানে জেলেরা রাত্রিবেলা মাছ ধরতে গিয়েছিলো উম মাছ ধরতে যাওয়াতে একদিন রাতের বেলাই মা উঠে জলের মধ্যে দিয়ে সেখানে আমরা শুনেছি বড়দের কাছে, উম যে মা পালিয়ে যায়, কিন্তু রাতে স্বপ্ন দেয় যে আমকে নিয়ে চল, অমুক জায়গায় প্রতিষ্ঠা কর। তারপর থেকেই মায়ের প্রচলিত। মা খুব জাগ্রত দেবী। উম বহু~ বহুদূর থেকে লোক আসা-যাওয়া করে। পুজোয় প্রচুর ভিড় হয়, সাংবাদিকও আসেন। উম তারপরে একটা জায়গায়, মানে প্রচুর জায়গায়ও মাইক লাগানো হয়, কিন্তু এক এক জায়গায় মাইক লাগিয়ে সবাই মিলে পুরো ছেলেরা খুব নাচে, খাওয়া-দাওয়া করে। শুধু নাচে না, খাওয়া-দাওয়া করে, খাওয়া-দাওয়া করে সেখানে নাচে। তোমার আর উম প্রচুর মজা হয়। আমরা সবাই মিলেই দেখি। পরে একটা time মানে ঐ বিকালে মা যান উম পুকুরে স্নান করতে। সবাই যায়। সঙ্গে আহ মা যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বলি হয়। মানে এইরকম পশুই বলি হয়। উম তারপরে মা স্নান-টান করে এসে উম ঐ বাজারে একটা মন্দির আছে আমাদের আহ সেই মন্দিরে সেই উম মন্দিরেতে উম মাকে রাখ~ রাখে আসনে মানে রেখে আসে মন্দিরটাতে। মন্দিরটাও খুব সাজানো, এবং দারুন করে তৈরি করেছে। সে মন্দিরেতে মাকে রাখেন এবং মায়ের উম মানে চারপাড়া থেকে পুজো যায়। উম বাড়ির কর্তারা বেশিরভাগ বা ছেলেরা উম বাড়ি নিয়ে যায় মাথায় ডালা করে, পুজো নিয়ে যায়, বাজনা যায় সঙ্গে। দিয়ে তার সঙ্গে প্রচুর বলি হয়। উম একটা জায়গায় প্রচুর বলি হয়। আর পুজো নিয়ে যায় মায়ের কাছে। উম সেই সময় মায়ের কাছে পুজো হয় সব একে একে তারপর সে প্রসাদ এলে সবায় খায়। রাতের দিকে রান্না হয় মায়ের পুজোটা হয়ে যাওয়ার পর। উম তারপরে~ তার পরেরদিন বাসপুজো বলে ritual তখন উম পুজো হয়।